খুঁটি তা নড়বড়ে হয়ে যাচ্ছে। এই সমস্যা যে কোনো নির্দিষ্ট অঞ্চল, রাজ্য কিংবা কেবলমাত্র দেশেই সীমাবদ্ধ তা নয়। আহ সমস্ত গন্ডি পেরিয়ে আজ বিশ্বে

সাধারণত আহ ইংরেজদের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, চোদ্দ বছর বয়সের নিচে ছেলেমেয়েরা শিশু হিসেবে গণ্য হয়। চোদ্দ বছর বয়সের নিচে যেসমস্ত গরিব অসহায় ছেলেমেয়েরা কখনও পরিবার না থাকার কারণে কখনও নিতান্ত পেটের জ্বালায় কিংবা কখনও আহ পরিবারের সামান্য বেশি একটু উপার্জনের জন্য খামারে, খনিতে, ক্ষেতে, লোকের বাড়িতে, দোকানে, রেস্তোরায়

ফলত এইসব শিশুরা মানসিক বোধমূলক চিন্তাভাবনার ক্ষেত্রে যেমন পঙ্গু হয়ে যায়। তেমনই তাদের শরীরে বাসা বাঁধতে পারে বিভিন্ন জটিল রোগ। অপরিণত এইসব শ্রমজীবী শিশুদেরই বলা হয় শিশু শ্রমিক। শিশু শ্রমিক ইতিহাস দেখতে গেলে আমরা দেখতে পাবো যে, পৃথিবীতে যে শিশুশ্রম একেবারে নতুন তেমন নয়। আবার খুব বেশি পুরোনোও নয়। আদিম যুগের গুহাবাসী মানুষ, মুমুর্ষ রোগী, বৃদ্ধ বৃদ্ধা, শিশুদের যথাযত পরিচর্যা দান করতেন। কালের নিয়মে মানুষের রোগ যত বৃদ্ধি পেয়েছে বিশ্বজুড়ে ততই বার বেড়েছে শোষণ। ভোগের লালসায় মধ্যযুগের প্রথম দিক থেকে শুরু হলো দুর্বলের উপর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 শিল্প বিপ্লবের ফলে কলকার~ কলকারখানা বৃদ্ধি পেয়েছে। এর সাথে সাথে বৃদ্ধি পেয়েছে নাম মাত্র স্বল্প মজুরিতে কলকারখানায় শিশুদের নিয়োগ করা কাজের জন্য। তবে আহ একটা আশার কথা এই যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আহ মানুষ শিশুশ্রমের মর্মান্তিক রূপ তা ধীরে ধীরে বুঝতে পারছে। গোটা বিশ্বজুড়েই এই শিশুশ্রমের ধারাবাহিকতার কারণ, উম এই সম্পর্কে বলতে হলে সামাজিক এবং অর্থনৈতিক দিক দুটিকে আহ

বিশ্বব্যাঙ্কের একটি সমীক্ষা অনুযায়ী আমাদের এই পৃথিবীর মোট যে জনসংখ্যা তার প্রায় আট দশমিক ছয় শতাংশ মানুষ এখনো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 বিশ্বের সমস্ত মানুষের জন্য সামান্য খাবারের ব্যবস্থা টুকু করে উঠতে পারেনি। বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষের এই যে খাদ্যর অভাব, নিম্নমানের জীবন চর্চা এগুলোই প্রাথমিক ভাবে শিশু শ্রমের ইন্ধন যোগায়। তার সাথে চূড়ান্ত এই আহ আর্থিক অনটনের ফলে নিরক্ষর মানুষের মনে সমাজ তথা ভবিষ্যত সম্পর্কে অবৈতনিক সচেতনতা বেড়ে উঠে না। এশিয়া তথা আফ্রিকা মহাদেশ জুড়ে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলি আহ ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে, এইসমস্ত জায়গায় মানুষের আর্থিক অবস্থা তুলনামূলক ভাবে বেশি করুন। তাই তো স্বাভাবিক ভাবেই আর্থিক অনটন এই অঞ্চলেই সবচেয়ে বেশি ইন্ধন জুগিয়েছে শিশু শ্রমে। আমাদের ভারতেও উহ এরকম ব্যাতিক্রম হয়নি। শুধুমাত্র ভারতেই দরিদ্র সীমা দারিদ্রসীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা বিশাল। পেটের জ্বালা আর এই অভাবে দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের শৈশবের স্রাম্যমূল্য কাজে আহ নিযুক্ত হতে বাধ্য করে। তাছাড়া গ্রামের অধিনস্স পরিবারের শিক্ষা সম্পর্কে চরম ঔদাসীন্য তবে সার্বিক অর্থনৈতিক দুরাবস্থার কারণে ছোট ছোট ছেলেমেয়েরা আবশ্যিক শিক্ষা লাভ থেকে বঞ্চিত হয় এবং বহুক্ষেত্রে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 শিশুদের দিয়ে কাজ করানো একটি মানবতা বিরোধী কাজ। দেশ কিংবা মহাদেশ নির্বিশেষে এর পরিণতি ভয়াবহ। জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক অবস্থার দিন দিন অবনতির ফল হিসেবে শিশুশ্রমিকের সংখ্যা ক্রমশ বাড়ছে। নামমাত্র সামান্য বেতন দিয়ে শিশুদের হাড়ভাঙ্গা পরিশ্রমের কাজ করিয়ে নেয় স্বার্থপর মানুষ।

এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।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 জি রাখলাম

আপনি কি কথা বলতে আমার সাথে সম্মত আছেন?

বর্তমান শিক্ষার খাত নিয়ে আপনার প্রাথমিক মতামতটা প্রথমে শুনতে চাই তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। আসলে বর্তমানে আমাদের বাংলাদেশে শিক্ষা ব্যাবস্থা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। সেই দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় আপনি খেয়াল করে দেখবেন আমাদের বাংলাদেশ সরকার আমাদের education শিক্ষা ব্যাবস্থা আস্তেআস্তে অনেক উন্নতি ঘটিয়েছে digital আমাদের দেশ এখন digital পর্যায়ে অনেকদূর এগিয়ে গেছে,

Student রা পড়াশোনার পাশাপাশি আরো বিভিন্ন out sourcing সম্পর্কে বুঝতে পারছে তো এবিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ এ বিষয়ে আমার মতামত আপনার মতই।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 এ বিষয়ে বলতে চাই আমাদের শিক্ষার বিষয় হলো তিনটি প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা প্রাথমিক শিক্ষায় আমরা আমাদের সরকার যতটুকুই আমাদের সাহায্য করেছে, আহ সবাই শিক্ষিত প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে আহ ninety percent আর মাধ্যমিক শিক্ষার হার টা একটু কমে এসেছে করোনা কালীন আহ বহির বিশ্বের যেই সময়টা gap হয়ে গেছে এই সময়টাতে,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 এই বহির বিশ্বের যে চাপ চলছে আন্তর্জাতিক যুদ্ধে এবং আহ বিভিন্ন পর্যায়ের কারণে বাংলাদেশে অর্থনৈতিক চাপের কারণে হোক আহ বর্তমান উচ্চ শিক্ষাটি একটু অসচ্ছল আছে। তো আপ আপনাকে আমি আরও একটা প্রশ্ন করতে চাই বর্তমান প্রাথমিক শিক্ষা থেকে আহ বাংলাদেশের শিক্ষার্থীরা বিনামূল্যে যে বই পাচ্ছে সেই বইটি আহ কতজন পাচ্ছে আর কতজন পাচ্ছে না? এর মধ্যে আপনার কোনো idea আছে কি না? আসলে আমাদের বাংলাদেশ সরকার মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যথেষ্ট পরিমানে, এই বই শিক্ষাখাতে বইয়ের দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের দেশে অনেক দারিদ্র family রয়েছে যারা বই কিনতে পারতাছে না।

বই দিয়ে দেয় তো করোনা কালীন সময়ের কারণে শিক্ষা ব্যাবস্থার একটু সমস্যা হয়েছিল এখন খেয়াল করে আপনি দেখবেন, প্রত্যেকটা শিক্ষার্থী মোটামুটিভাবে প্রাথমিক শিক্ষা অর্জন করছে বই পাচ্ছে plus পাশাপাশি সরকার এদেরকে আরও একটা সুবিধা করে দিয়েছে ওই যে উপবৃত্তি system টা খেয়াল করে দেখবেন আমাদের, প্রত্যেকটা দারিদ্র family তেই উপবৃত্তি system টার কারণে প্ৰত্যেকটা শিক্ষার্থী ছ মাস একবছর পর পর ভালো একটা মোটামুটি টাকা পাই even পাশাপাশি আপনার আমাদের প্রত্যেকটা school তে uniform রয়েছে এই uniform এর জন্য আলাদা সরকার বরাদ্দ দিয়েছে দারিদ্র family ইর ছেলে student রা পা এই টাকাটা পাই এই টাকাটা থেকে তারা তাদের uniform টা করতে পারে। তো এখান থেকেই আমাদের প্রাথমিক শিক্ষা অনেক উন্নত হয়েছে আস্তে আস্তে আরো ভবিষ্যতে হবে বলে আমি মনে করি আপনার কাছে আমার আর একটা প্রশ্ন আছে সেটি হল যে আমাদের বংলাদেশে আর একটি board technical education রয়েছে কারিগরি শিক্ষা। তা আপনি এই শিক্ষা নিয়ে যদি কিছু বলতেন জি আপনি সুন্দর একটি সুন্দর প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের আলোকে আমি বলতে চাই কারিগরি শিক্ষা এমন একটি শিক্ষা যা হাতে কলমে শিক্ষা দেয় আর কারিগরি শিক্ষার, আহ আবশ্যকতা অবশ্যই প্রয়োজনীয় কেননা বর্তমানে যে আমাদের শিক্ষাটা আমরা বাদ দিই সেই শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষাটাও প্রয়োজনীয়তা অপরিসীম। কারিগরি শিক্ষাটি আমাদের জন্য যারা মেধাবী student আছে তারা তো আহ সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছে plus যারা আমাদের, আমাদের যেই উম মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আছে তাদের কে তাদের আহ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ থাকে না সে ক্ষেত্রে কারিগরি শিক্ষার আলোকে শিক্ষিত হলে অবশ্যই আত্মকর্মসংস্থান, এবং বেকারত্ব দূর হয় তার কারণে আমরা কারিগরি শিক্ষাকে বেশি মূল্যায়ন দিতে হবে আমাদের এবং সেই সাথে সাথে কারিগরি শিক্ষা টাকে আমাদেরকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সরকারের প্রতি আমাদের, আরও আবেদন থাকবে যে আরো উন্নত করা যায় তো আমি আরও একটা বিষয়ে আপনাকে প্রশ্ন করতে চাই যে কারিগরি শিক্ষার পাশাপাশি আমাদের যারা, আহ বয়স্ক আছে তাদের জন্য আহ গণশিক্ষা যেটা গণশিক্ষার প্রয়োজনীয়তা আহ আমাদের বাংলাদেশে কেমন প্রয়োজন?

তো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন গণশিক্ষা আপনি লক্ষ্য করে দেখবেন কিছু দিন আগে আমাদের বাংলাদেশ সরকার একটি উদ্যোগ নেই সেটি হলে আমাদের কারিগরি শিক্ষার আওতাভীন যেসব সকল বাংলাদেশে polytechnic রয়েছে তো সেগুলোতে দেখবেন সরকার limit বয়সের যে limit টা ছিল যে আমাদের একটা limit ছিল ভর্তি হইতে গেলে একটা যেকোন বয়স মধ্যম থাকতো সেই বয়সটা কিন্তু সরকার গণশিক্ষার কারণে যাতে, Maximum বয়সী যাদের ইচ্ছুক যে আমি কারিগরি শিক্ষা নিব তারা যাতে শিক্ষা অংশগ্রহণ করতে পারে সে ক্ষেত্রে সুযোগ করে দিয়েছে এদিক থেকে দেখা যায় যে কারিগরি শিক্ষায় ভর্তি হতে গেলে আপনার, বয়েসের limit থাকে না তারা নিজ ইচ্ছাকৃত ভাবে যদি নিজের ইচ্ছা থাকে তাহলে সে কারিগরি শিক্ষা নিতে পারে even polytechnic এ বিভিন্ন রকম subject সরকার সুযোগ করে দিয়েছে যেমন electrical, civil, computer এগুলো বিভিন্ন রকম হাতেকলমে শিক্ষা নিয়ে এরা অনেকটা এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে private sector যেখানে কারিগরি শিক্ষা নিয়ে, চাকরির সুযোগ টা একটু তাড়াতাড়ি হয় বিভিন্ন রকম হাতেকলমে কাজের শিক্ষার মাধ্যমে তারা নিজেরা উদ্যোক্তা হইতে পারে যেমন computer শিক্ষণীয় বিষয় একটি এটি থেকে আমরা বিভিন্ন রকম outsourcing এগুলো করে নিজের পায়ে দাড়াইতে পারি। তো সেদিক থেকে কিন্তু আমাদের গণশিক্ষাটা একটু হলেও আগের থেকে এগিয়ে গেছে আগে যেমন মানুষ ভয় পাইতো শিক্ষা গ্রহণ করতে গেলে যে আমি আমার বয়স হয়ে গেছে আমি কিভাবে?

তো বাংলাদেশ সরকার এ উদ্যোগটা নেওয়ার কারণে দেখবেন আপনি দারিদ্র family গুলো অনেকটা উন্মোচন হয়েছে তো এ বিষয়ে আপনার মতামত? হ্যাঁ আমিও আপনার মতামতের সাথে একমত আর সে সাথে, আমি আরো বলতে চাই বাংলাদেশে প্রাথমিক শিক্ষার পরে মাধ্যমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার পাশাপাশি আমাদের ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা কি? এবং ধর্মীয় শিক্ষাটাকে আপনি কি ভাবে গুরুত্ব দিচ্ছেন? সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইবো? হ্যাঁ আপনিও একটি ভালো কথা বলেছেন তো সেক্ষেত্রে বলি ধর্ম ধর্মীয় শিক্ষাটা আসলে এরা দেখবেন আপনি লক্ষ্য করে আমাদের সরকার বিভিন্ন রকম, কারিগরি শিক্ষার আওতাভীন বিভিন্ন রকম মাদ্রাসা মাদ্রাসায় শিক্ষণীয় বিষয় আছে এখানে দেখবেন সরকার বিভিন্ন রকম ইসলামী foundation গড়ে তুলেছেন প্রত্যেকটা উপজেলা পর্যায়ে বড় বড় করে একটি করে, ইসলামী foundation করে দেওয়া হয়েছে এখানে গিয়ে আপনার ধর্ম বিষয়ে ধর্ম শিক্ষা যেটাকে বলে গণ এখানে গিয়ে ধর্ম শিক্ষা নিতে পারে plus পাশাপাশি বাংলা medium ও সরকার সুযোগ করে দিয়েছে যাতে কেউ কোন দিকে পিছিয়ে না পরে। বিভিন্ন ইসলামী foundation এর মাধ্যমে ইসলাম বিষয়ে বিভিন্ন বড় বড় মাওলানা হুজুর শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এখানে আপনার বাংলা শিক্ষার পাশাপাশি ইসলাম শিক্ষার পাশাপাশি ইসলাম শিক্ষা গ্রহণ করতে পারতাছে। Plus ওখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারতাছে সব দিক থেকেই কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের বাংলাদেশ কোন দিকেই education বলেন আপনি শিক্ষা ব্যাবস্থা বলেন সব দিকেই কিন্তু এগিয়ে আছে আস্তে আস্তে আগের তুলনায় এখন দেখবেন প্রত্যেকটা family তেই দু, চারটে করে student বের হয় আগে যেমন student এত পাওয়া যাইতো না এখন শিক্ষা প্রতিষ্ঠানও বেশি হয়ে গেছে student ও বেশি হয়ে গেছে।

আমরা বর্তমান সময়ে করোনাকালীন আহ যে একটু সময় পার করেছি দিয়েছি ওই সময়ের আলোকে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম তো আপনি যেভাবে বললেন বাংলাদেশ সরকারের বিভিন্ন, উদ্যোগের কারণে আমরা যে যতোটুকু পিছিয়ে পড়ে ছিলাম তার থেকে আবারও আমরা অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি তো আমি আপনার সাথে একমত, এবং আমি আরো একটি কথা বলতে চাই বর্তমান সরকারের উদ্যোগে যে digital শিক্ষার যে একটি প্রসার ঘটেছে digital শিক্ষার আহ projector এর মাধ্যমে পাঠদান এবং বিভিন্ন online system হতে আমাদের,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

এ বিষয়ে ইউটিউব থেকে আমরা দেখছি যে, অনেকেই শিক্ষালাভ করছে একটা class করতে করতে যারা দেখছেন যে একটা বিষয় আটকে আটকে গেছে তো ওই বিষয়টা কোন ভাবে solution পাচ্ছে না ইউটিউব থেকে বিভিন্ন,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

আরো কি কি প্রয়োজনীয় ব্যাবস্থা আছে? সে বিষয়ে যদি আপনার কাছে কোন মতামত থাকে আমাকে একটু জানাবেন হ্যাঁ আসলে আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশ সরকার আমাদেরকে যথেষ্ট পরিমানে সহযোগিতা করতেছে এ বিষয়ে যাতে আমার আরো এগিয়ে যাই। এখন করণীয় আমাদের নিজেদেরকেই করতে হবে আমাদের পরিবারকে সবাইকে সচেতন হইতে হবে বাচ্চারা ঠিকমতো class করতেছে কি না? বাচ্চারা এই যে digital Digital system আসার পর থেকে বাচ্ছারা বাসায় phone use করতে পারতাছে tab use করতে পারতাছে এ গুলোতে কিন্তু লেখাপড়া হচ্ছে plus পাশাপাশি entertainment ও করতে পারছে আমাদেরকে একটি জিনিস লক্ষ্য করতে হবে আমাদের বাচ্ছারা ঠিকমত, লেখাপড়ায় মনোযোগ হচ্ছে কিনা? আমরা বাচ্চাদেরকে digital এ আনতে গিয়ে দেখতেছি হাতে phone দিয়ে দিচ্ছি কিন্তু সে পড়াশোনা না করে, বিভিন্ন game entertainment নিয়ে ব্যস্ত থাকছে হয়তো এদিকে আমাদেরকে লক্ষ্য থাকতে হবে যে আমাদের বাচ্চারা সঠিক ভাবে শিক্ষাটা গ্রহণ করতেছে কি না? ঠিকমতো class করছে কি না? ভালোভাবে পড়াশোনা করতেছে কি না? homework করতেছে কি না? এভাবে আমরা সবাই যদি প্রত্যেকটা family যদি সচেতন হয়ে সবকিছু লক্ষ্য করে দেখি school এ প্রত্যেক সপ্তাহ একদিন করে গিয়ে sir দের সাথে যদি একটা understanding করে তুলতে পারি এভাবে কথাও মত বিনিময় করে, আমাদের education system টাকে আরও উন্নতি করা সম্ভব আমি বলে মনে করি, জি আপনি সুন্দর বলেছেন আপনার সাথে আমি একমত এবং আহ এর পাশাপাশি আমাদের যারা অভিভাবক আছে অভিভাবকরা, আহ আমরা যদি একটু সুদৃষ্টি আমাদের সন্তানদের প্রতি অথবা আমাদের শিক্ষার্থীদের প্রতি দিয়ে থাকি তাহলে অবশ্যই তারা শিক্ষার বিকাশ ঘটাতে পারবে এবং, আধুনিক একটি শিক্ষা ব্যাবস্থা গড়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাতে পারবে এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই তবে

আমাদের অভিভাবকদের আরও একটি বিষয় আমাদের শিক্ষার্থীদের প্রতি, দিতে হবে যে আমাদের শিক্ষার্থীরা যে digital শিক্ষার মাধ্যমে কতটুকু তারা শিক্ষালাভ করছে এবং এর বাইরে কোন কিছু করছে কি না? তো এই শিক্ষা বাবস্থাটাকে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 আহ বিভিন্ন খেলাধুলায় বেশি আসক্ত হচ্ছে সে আসক্তি থেকে আমরা কিভাবে আমাদের শিক্ষার্থীদের কে দূরে রাখতে পার? এবিষয়ে আপনার কাছে একটু

যে সচেতন হইতে হবে আরে আমাদেরকে আসলে প্রত্যেকটা family অভিভাবককে একটু সচেতন করে তুলবে শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় মনোযোগী হয় এবং এটা মজার সহকারে আনন্দের সহিত যাতে শিক্ষাটাকে গ্রহণ করতে পারে সেই দৃষ্টিতে আমাদের শিক্ষার্থীকে, আরো অগ্রসর হইতে হবে তাদেরকে বোঝাইতে হবে যে future এ বাংলাদেশে system education system টাকে কাজে লাগিয়ে আরো এগিয়ে যাইতে পারি এ বিষয়ে তাদের সাথে সব সময় কথা বলতে হবে তাদেরকে বোঝাতে হবে তারা বাচ্চা সব কিছু বোঝেনা।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 উৎসাহ জাগাইতে পারি আমি মনে করি তারা পড়াশোনায় আরো এগিয়ে আসবে বাংলাদেশের যত system আছে সরকার আমাদেরকে যতো সহযোগিতা করতেছে এগুলো বিষয়ে যদি আমরা একটু help নিয়ে এগোইতে পারি আমাদের প্রত্যেকটা student আরো এগিয়ে যাবে। আরও উচ্চশিক্ষায় গ্রহীত হবে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আমাদের student রা যাবে ভালোভালো পর্যায়ে তো এগুলো করেই আমাদের সব কিছু সম্ভব ভালো আপনি সুন্দর বলেছেন আপনার আহ

আহ সেজন্য আমাদের যা যা করণীয় আছে তা আমরা অবশ্যই করবো তবে আমাদের যেই ধন্যবাদ আপনাকে। খুব ভালো আছি। তুমি কেমন আছো? তো একটা জিনিস কি তুমি, আজকে খুব ঠাণ্ডা রয়েছে। আহ but একটা জিনিস যে december পরে গিয়েছে এখনো একটু গরম লাগছে।

একদম হ্যা আমি শুনতে পাচ্ছি বলো। আসলে এতটা পরিমান Global warming বাড়ছে আহ মানুষ গাছ কেটে ফেলছে তো সেইসব এর Effect পড়ছে আমাদের weather এ এবং এই এই সময়টায় দেখবে

হম তোমার উত্তরগোলার্ধের অনেক জায়গা রয়েছে যেখানে আর কি এইসময় প্রচন্ড ঠান্ডা পরে যায় তো সেখান থেকে অনেক পাখি এই এরিয়ায় চলে আসে জানো হয়তো এটা তুলনামূক এই জায়গাটা একটু গরম হয়তো এইখানে চলে আসে ওরা

তো তারপর বলো এই শীতে কী planning রয়েছে? হম ঘুরতে যাওয়া যেতেই পারে সমস্যা নেই but এই ঠান্ডার মধ্যে হম ইচ্ছা আছে আমি অনেক ছোট বেলায় চিড়িয়াখানায় গিয়েছিলাম তো একবার চিড়িয়াখানায় যাওয়ার খুব ইচ্ছা আছে আমার recently ভাল্লুক ঠাল্লুক নেই? ভাল্লুক সিংহ? ওই সিংহ দেখার কিছু নেই আমি একটা সিংহীর সাথে কথা বলছি এখন। বললাম সিংহ নতুন করে দেখার কিছু নেই আমি একটা সিংহী আমি একটা সিংহীর সাথে কথা বলছি এখন।

হম recently আমি দেখছিলাম তোমার আমি একটা vlog দেখছিলাম তো vlog টায় রয়েছে যে পুরুলিয়ার ওই দিকে তোমার তিন হাজার টাকার মধ্যে budget tour রয়েছে তো ওখানে তোমাকে পুরুলিয়া বাঁকুড়া পুরো ভ্রমন করাবে। এবং মানে four star হোটেলে তোমাকে রাখবে three to four thousand most probably মানে এটা বোধয় তিন দিন most probably তিনদিন তিনরাত এইরকমই কিছু আমি দেখেছিলাম

হ্যাঁ কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ঘুরতে যাওয়ার সময় হচ্ছে তোমার মানে monsoon এ গেলে সবচেয়ে better মানে july august এ হ্যাঁ কারণ হ্যাঁ কেন না দেখো ওই সময়টা শুকনো জায়গা তো এবার ওখানে যে সমস্ত নদীগুলো রয়েছে তো সেই সময় বৃষ্টির জলে ওই নদী গুলোর আর কি জল হয়। তো সেই সময় গেলে তুমি একটা পাহারি অঞ্চল আর কি দেখতে পাবে। হ্যাঁ একটা সমস্যা আছে যে রাস্তা রাস্তা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে but ওই কারণেই আমি বলছি june july গেলে তুমি august এর middle এর দিকে যেতে পারো। সেই সময় বৃষ্টি টা অনেকটা হালকা হয় ওই সময়টা ওইখানে ভালো লাগবে গেলে।

হম না আমরা এই ইয়েতে তোমার december এ আমরা যাবো তো তারাপীঠ যাবো ঘুরতে আমি আর আমার একটা বন্ধু আমরা মানে গত বছর ও গিয়েছিলাম এই বছরও যাবো তারাপীঠ। তো তোমরা চাইলে আমাদের সাথে join করতে পারো তুমি অনুদি আমাদের সাথে join করে যেও সমস্যা নেই আমরা তারাপীঠ ওখান থেকে শান্তিনিকেতন ঘুরে আসবো। পড়েছিল মোটামুটি তোমার হাজার দেড় হাজার টাকার মধ্যে হয়ে যাবে। হম আরামসে তোমার হাজার টাকার মধ্যে হয়ে যাবে যদি budget করো এবার দেখো ঘুরতে গেলে তো ওরকম একটা plan একটা budget করে নিয়ে গেলে হয়না extra ই খরচ হয়ে যায় ওটা মোটামুটি তোমার দেড় দুহাজার এর মধ্যে হয়ে যাবে। ভালো তো এটা পূজো করছে একটা spiritual হ্যাঁ আমিও খুব বিরক্ত হই এই কারনে আমি এই এখন work from home যাচ্ছিলো work from office যাবে join করছি।

আমরা যাবো এটা december এর last এর দিকে অথবা january এর first week এ যদি যাও আমাকে বল আরেকটা plan হচ্ছে ওটা হচ্ছে তোমার ওই আমাদের এখানে একটা পরিযায়ী পাখিদের একটা চর আছে বর্তির বিল বলে মানে এটা হচ্ছে মানে গঙ্গার একটা চর আছে নদিয়া side এ মানে ওই জায়গাটার নাম হচ্ছে তোমার পূর্বস্থলি নাম শুনে থাকবে পূর্বস্থলিটা মানে বিখ্যাত পাখির তো ওইখানে আমরা যাবো অনেক মানে রাতে মানে একদিন গিয়ে আবার back করে আসা যাবে থাকতে হয়না ওখানে তো যদি ওটাও যাও ওটা তোমার পাঁচশো ছয়শো টাকার মধ্যে হয়ে যাবে। হম সবাই বলতে পারছি না কারন কতজনের সময় হবে সেটা প্রশ্ন একটা বিষয়। হ্যাঁ যেদিন তুমি যাবে সেইদিনই তুমি back করতে পারবে তুমি সেইদিনই back করতে পারবে কিন্তু একটু early morning বেরোতে হবে তাহলে তুমি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ওখানে ঢুকে যেতে পারবে। হ্যাঁ আমি একবার গিয়েছিলাম গত বছরে

হ্যাঁ শীতকালই কারন পাখিগুলো এই সময়েই থাকে এইসময় পাখিগুলো থাকে হ্যাঁ বললাম না এগুলো পরিযায়ী পাখি আসে মানে সাইবেরিয়া থেকে আসে সব পাখিগুলো শীত এর দেশ থেকে। হ্যাঁ তো শীতেই তো আসবে এরা মানে এখানে যেই পাখি গুলো আসে সেইগুলো তুমি সারা বছর দেখতে পাবে না মানে অন্যান্য ওরা মানে অনেক দেশ পেরিয়ে ওরা আসে কয়েক লক্ষ্য মাইল মানে কয়েক হাজার মাইল দেশ পেরিয়ে ওরা আসে মানে মানে গত বছর গিয়েছিলাম আমি একটা পাখি দেখেছিলাম ওটা alaska ছিল পাখিটা alaska নাম শুনেছ তো? উত্তর আমেরিকায় ওই দিকটায় তো মানে রাশিয়ার ওই দিকে ওইখান থেকে একটা পাখি এসেছিলো। হ্যাঁ সুন্দর পাখি গুলো অনেকগুলো আমি তো নাম জানিনা সবগুলোর আমি তো নই রে বাবা যে সব জানবো।

হম কিন্তু আস্তে আস্তে এখন একটু আসা কমে গেছে কারন অনেকে গিয়ে ওখানে নোংরা করছে প্লাস্টিক ফেলছে এবার এখানে pollution এতটাই বেড়ে গেছে তো আস্তে আস্তে এখন অনেক কম আসছে আগে অনেক বেশী আসত এবং early চলে আসত এখন অনেক late করে আসে এবং সেটাও খুব কম সংখ্যক আসছে মানে এতটা pollution ওখানে করছে গঙ্গার ওখানে আর কি তোমার প্লাস্টিক ফেলছে নোংরা ফেলছে। আবর্জনা ফেলছে এবার সেইগুলোর জন্য আর কি পাখি আসাও কম হয়ে গেছে মানে এলেও তারা চলে যাচ্ছে।

হম যাওয়া যেতেই পারে but আহ মানে আমার একটা জায়গায় খুব ভালো লাগে সেটা হচ্ছে তোমার mussoorie mussoorie ও মানে খুব সুন্দর জায়গা হম মানে ওটাকে india এর india এর switzerland বলে ওটাকে

একদম একদম plan করছি আমি plan করেই তোমাকে জানাচ্ছি।

মোটামুটি দেখো যদি তুমি budget tour করো so তোমার মোটামুটি

হম budget tour করলে মানে তোমাকে তাহলে budget করে যেতে হবে। আহ তুমি room পেয়ে যাবে side fidding পেয়ে যাবে বা তোমাকে through any travel agency যেতে হবে তাহলে তোমার budget tour হয়ে যাবে এটা। হম তিনদিন চার রাত এরকম package তুমি পেয়ে যাবে তো আমাদের একবার আহ কোন travel agency এর সাথে কথা বলতে হবে। হ্যাঁ আমার জানাশোনা রয়েছে তাহলে কথা বলে finally তোমাকে জানাচ্ছি। একদম একদম Leh Ladakh টাও এখন যেতে পারো but Leh Ladakh এ তো এখন restriction দিয়ে দিয়েছে না কারন Leh এখন কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে তো এখন তোমাকে leh